এখানে আমি একটি নদী দেখতে পাচ্ছি।

এখানে একটি বাচ্চাদের পার্ক রয়েছে।

এখানে আমি একটা রুম দেখতে পাচ্ছি।

পাশে আরেকটি টোটো দেখতে পাচ্ছি দূরে অনেকগুলো বাড়ি।

পাশে আরেকটি বাড়ির টিন দেখা যাচ্ছে।

টেবিল -এর মধ্যে একটি বোতল দেখতে পাচ্ছি।